মন্দিরের মতনই লাগছে দেখতে পাতাকাটা উড়ছে।

রাস্তার দুপাশে-এ গাছ প্রচুর।

প্রচুর রকমের পশুপাখি দেখা যায় ।

ডান্সিং প্রোগ্রাম হচ্ছে। লাক্সা ইন্টারন্যাশনাল একাডেমীর তরফ থেকে ডান্স প্রোগ্রামে দুটি মেয়ে এবং দুটি ছেলে ডান্স করছে।

সবরকমের বই এ বইয়ের দোকান। যে প্রচুর বই রাখা।

স্টেজ এর মতো একটি জায়গা যেখানে প্রচুর লোকভেতরে একটি প্রোগ্রাম হচ্ছে।